এই ছবিটিতে একটি বড় শপিং মল দেখা যাচ্ছে।

নীচে চারটা পিলার দিয়ে বানানো হয়েছে।

এই দোকানটি লাইটের কারণে খুবই উজ্জ্বল দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করতে দেখা যাচ্ছে।

কৃষি জমিতে কিছু আবাদ করতে লক্ষ্য করা যাচ্ছে এখানে।

ছবিটিতে একটি বিশাল বড়ো রুম দেখা যাচ্ছে।

এখানে পুরোটা টাইলস দিয়ে তৈরি করানো হয়েছে।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

সামনে কতগুলি বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে।

এই হোটেলটিতে উপরটা হলুদ কালার রং করানো আছে।

এই ছবিটিতে একটি বড় ফলের দুকান দেখা যাচ্ছে।

হাসপাতালটির বাইরে অনেক মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে।

দোকানটির ভিতর র‍্যাক -এর মধ্যে অনেক সুন্দর মাল সামান সাজানো আছে।

এখানে অনেকগুলি জিমের জিনিসপত্র আছে যেগুলি দিয়ে জিম করে।

এই ছবিটিতে একটি ভবন দেখা যাচ্ছে।

বারান্দায় একটা আলো জ্বলতে দেখা যাচ্ছে।

চারদিকে অনেক গাছপালা দিয়ে ভর্তি আছে।

মূর্তিটির মুখটা ঠিক ইস্পষ্ট বোঝা যাচ্ছে না।

কারখানার মধ্যে অনেক ছোট বড় জিনিসপত্র আছে।